এবং তার আগে দুটো দোকান দেখা যাচ্ছে একটা ফুচকার দোকান দেখা যাচ্চে এবং আর একটা ফুচকার দোকান দেখা যাচ্চে এবং অ ওই সাইড থেকে একটা লোক হেঁটে আসছে।

অনেক দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে এবং সামনে কিছু মেয়ে ছেলে অনেক রকম আলোকিত মেলায় অনেককে দেখা যাচ্ছে।

অসংখ্য মানুষ একসাথে দেখা যাচ্ছে এবং এখানে অসংখ্য বাড়ি রয়েছে। এখানে একটি হলুদ কালারের অনেক দূর একটা বাড়ি দেখা যাচ্ছে এবং একটি লাইট পোস্টের লাইট জ্বলছে এবং অসংখ্য লাইট এখানে দেখা যাচ্ছে ।

বহু লোককে ঢাক বাজাতে দেখা যাচ্ছে এবং বহুদূরে একটি বিল্ডিংও দেখা যাচ্ছে এবং তার চারপাশে গাছ ও রয়ে--

দুর্গা প্রতিমা | পেছনে হলুদ এবং সবুজ কালারের কাপড়ে | এবং এখানে দেখা যাচ্ছে সশংকর গাঙ্গুলী রোড | নীল দূর্গা পূজা কমিটি ।

এখানে একটি মাছ দেখা যাচ্ছে এবং সোলার ডিস্কি তে অনেক মাছ ও দেখা যাচ্ছ এবং ওখানে দুজনের পা দেখা যাচ্ছে এবং চারটে মাছ দেখা যাচ্ছেএবং সেটিতে মাটিতে পড়া রয়েছে।

এখানে একটি দুর্গা প্রতি-- মণ্ডপ রয়েছে এবং মন্ডপটিতে যে দুর্গা প্রতিমা সেটা হলুদ কালারের অলংকারে অলংকৃত এবং তার নিচে আরেকটি ছোট দুর্গা প্রতিমা রয়েছে--

এখানে দুটো বড় মাছ দেখা যাচ্ছে এবং অসংখ্য ছোট ছোট মাছ আছে এবং চিংড়ি মাছও এখানে দেখা যাচ্ছে এবং বটি দেখা যাচ্ছে এবং দাঁড়ি পাল্লাও দেখা যা দাঁড়ি পাল্লার ওপর কিছু মাছও রাখা আছে এবং একটি লোকের হাত এবং তার পা দেখা যাচ্ছে।

এখানে একটি বিয়ে বাড়ির গেট রয়েছে যেটি অসংখ্য ফুল এবং খুব সুন্দর আলোয় আলোকিত।

এখানে একটি বিয়ে বাড়ির স্টেজ রয়েছে যেখানে তার মাঝখানে দুটো চেয়ার রয়েছে খুব সুন্দর চেয়ার দেখা যাচ্ছে এবং তার সাইড -এ দুটো এবং তার ডান পাশে দুটো এবং বাঁ পশে দুটো--